সেই ঘরের উপরে টিন লাগানো আসে আরও দুটি পায়রা বসে আসে।

হোটেলের মইধ্যে অনেকগুলো চেয়ার রাখা আসে।

ও দুটি সাগল দেখতে পাওয়া যাচ্ছে।

এটা একটি লাইট রাখা আছে।

সামোনে আরও অনেকগুলো ডেক্সও রাখা আসে ।

অনেক জন মানুষ দেখিতে পাওয়া যাচ্ছে।

এগুলোর সামোনে পাইপের মত কী যেন জিনিস রাখা আসে ।

অনেকজন মানুষও দেখিতে পাওয়া যাচচে।

এই ছবির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে খুবই সুন্দর একটি কিসের বাগান রয়েছে।

পাশে আরও একটি বিদ্যুতের বোর্ডও লাগানো আসে।

এই দুকানের মইধ্যে অনেকগুলো তাড়িয়া দেওয়া আসে ।

সেই দুকানের মইধ্যে অনেকগুলো কলমও জুলিয়ে রাখা আসে।

সেই সেন্টার -এর মইধ্যে আরও অনেকগুলো জিনিসপত্র রাখা আসে।

সেই প্লেটের উপর কী যেন একটা খাওয়ার বস্তু রাখা আসে।

সেই ঘরের মইধ্যে অনেকগুলো চেয়ারও রাখা আসে।